সঙ্গে রয়েছে একটা সিলিং ফ্যান এবং চারিদিকটা সুন্দরভাবে ঘেরা।

চা খাবার এর স্টোর এবং বিভিন্ন পথ চলতি মানুষকে দেখা যাচ্ছে এইখানে।

সবুজে ঘেরা মাথার উপরটা হচ্ছে নীল আকাশ এছাড়া রয়েছে একটি--

এবং তারেই পিছনদিকে রয়েছে সাধারণত একটা যাওয়ার রাস্তা নদীর --

ছবিতে দেখা যাচ্ছে এইখানে একটা --

এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি সাততালা বিল্ডিং যার নীচে দুটির দরজার দিকে আছে শাটার ফেলা।

বহু মানুষের ভিড় এবং জমায়েত ঘটেছে এইখানে এছাড়াও রয়েছে পাশেই রয়েছে একটা ওভার ব্রিজ একদম--

এই ছবিতে দেখা যাচ্ছে দূরের দিকে দেখা যাচ্ছে। একটা ছতালার বিল্ডিং ।

তিন জন মানুষ দাঁড়িয়ে আছে সামনে দাঁড়িয়ে আছে তিনটি সাইকেল এবং একটি ভাঙা গাড়ি।

ছবিতে দেখা যাচ্ছে এক জ হাতির শাবক এবং তার কতগুলি বাচ্ছা ।

তবিতে দেখা যাচ্ছে একটি বিরাট বড়ো গাছ তার পাশে রয়েছে আর একটা বড়ো গাছ এছাড়াও রয়েছে এখানে আকচুয়ালি খেলার প্রস্তুতি চলছে।